আহ trek যদি করতে যাই তাহলে কি ওখানে night halt করার program কিছু নিবি? হ্যাঁ, night halt তো করতেই হবে, কেন না এতটা trek করে যাবো একটা জায়গায় সেখানে night halt না করে back করা যাবেনা। আচ্ছা আবার night halt যদি ঐখানে করি তাহলে আমাদেরকে আহ সেই ক্ষেত্রে বাবস্থা আগের থেকে নিয়ে রাখতে হবে তাহলে। সেখানে

সেটাই। কালিংপং এর দিকে কি যাবি? দার্জিলিং থেকে কালিংপং হয়ে কি আর ফের যদি আমরা ফেরার সময় করি দার্জিলিং থেকে কালিংপং হয়ে কি ফিরবি? সেখানে এক night halt করা যেতে পারে কিন্তু। সে ক্ষেত্রে অনেকদিন দেরি হয়ে যাবে অতদিন বোধ হয় time পাবোনা। আচ্ছা, তাহলে কালিংপং এ এখন না যাওয়ায় ভালো, সেটা আলাদা করে যাওয়াটাই better

trecking এর জন্য তো ওখানে ভাড়াই পাওয়া যায়। কিন্তু shoe টা তো নিজের থাকতে হবে, shoe টা তো আর ওদের ভাড়া shoe নিয়ে তো কোনও কাজ নেই। সেইগুলোই, যেগুলো দরকার হয়, সেইগুলো ঐখানেই কাছাকাছি পেয়ে যাবো গিয়ে। আর এই আহ tour টা কি তালে কি শীতের দিকে করার চেষ্টা করবো কারণ গ্রীষ্মকালে যদি trek করি তাহলে তো অনেক গরম লাগবে, সেক্ষেত্রে problem হলেও হতে পারে। তাহলে কি এটা কি এখন postpone করে শীতকালের দিকে কি করবো? শীতকালের দিকে করা যায়, শীতকালটায় খুব একটা খারাপ না। কিন্তু শীতকালে আমার মনে হয় যে ঠাণ্ডা টা অনেকটাই বেশি পরবে কারণ আমাদের অতো ঠাণ্ডাতে যাওয়াটা অভ্যস্ত নই আমরা। কি বলিস? হ্যাঁ, এটাও একটা ব্যাপার হয়েছে। তাহলে শীতকালে করছিনা, তাহলে এখন আপাতত হয়তো trekking এ নিয়ে ছিন্তা ভাবনা টা আগে সেইটা এখন বাদ দেওয়াটাই better হবে কারণ অতো time ও হবেনা plus আহ দেখা গেল যে আমাদের টা time টা অনেক বেশি লেগে যাবে। দেখা গেল চারদিনের জায়গায় ছয়দিন লাগবে প্রায়ে

জিনিসপত্র লাগবে সেইগুলোর ও কোনও idea নেই এখন।

হম হম । trekking টা এখন বাদ থাক কিন্তু river টা করা যেতে পারে আছে কারণ আমরা যাওয়ার সময় যদি মনে করি যে road এর অপর দিয়ে তো যাবো আমরা তো সেখানে যদি মনে করি যে কিছুখন আমরা halt করে যাবো দেখা গেল তিন, চার ঘণ্টা river করে তারপরে আবার আমরা ওখানে আহ পৌঁছলাম।

para gliding সম্বন্ধে কোনও idea আছে para glyding?

দার্জিলিং এ কিন্তু প্যারাগ্লাইডিং ও হয়। তোর ভয়লাগে প্যারাগ্লাইডিং ভয়লাগে দেখে para gliding দেখতে তো ভালই লাগে, এবারে আমি নিজে করতে হলে কততা যে ভয় পাবো

তাহলে সুধু আমরা river করবো আর ওখানে sightseeing করবো যেগুলো আছে সেগুলো দেখবো। tiger hill টা কে কখনো tiger hill টা কে কখনো যে sunrise হয় সেটা কি image বা video কখন ও কি দেখেছিস? না, যাওয়া হইনি আমার Darjeeling

আমার আমার কিন্তু খুব ইচ্ছে আছে তুই যদি ঘুম থেকে না উঠতে পারিস তোকে কিন্তু উঠিয়ে নিয়ে তারপরে যাবো। আচ্ছা, ঠিকাছে। সেক্ষেত্রে তিনটে বা চারটের সময় আমরা plan, program ঠিক করবো আর গাড়ি আগের থেকে বলে রাখবো কারণ আমরা যদি হোটেলে থাকি তো হোটেল থেকে tiger hill নামবো অনেকটাই time লাগবে। আর driver কে আগের থেকে বলে রাখতে হবে ঠিক time মতো যেন চলে আসে। এবার driver যদি দেরি করে আস্তে তাহলে আমাদের আর sunrise হইতো হবেনা।

ঠিকাছে, চল তাহলে একটু plan করি তারপরে তোকে আমি পরে জানাছি। আচ্ছা, ঠিকাছে।

ওয়ালাইকুম আসসালাম রুবেল সাহেব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন? আল্লার রহমতে আমিও অনেক ভালো আছি। জি আলহামদুলিল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? জি জি জি আমিও আল্লাহর অশেষ রহমতে আল্লাহর রহমতে সুস্থ আছি, যাই হোক আজকে আমি আপনার সাথে আমাদের, আহ job section বা চাকরি বাকরি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি কথা বলতে ইচ্ছুক, আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক? জি জি আমিও ওই বিষয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক।

বর্তমান চাকরি ব্যবস্থা খুবই দুর্লভ বলা চলে এখন। সব জায়গাতেই শিক্ষিত ছেলেপেলে আছে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে যে চাকরি করতেছে এবং চাকরি পাচ্ছে না আবার অনেকে চাকরি পাচ্ছে এখন এই সমাজে বেকার ছেলেপেলেই বেশি। ধরা চলে আবার এদিকে মনে করেন যে বিদ্যুৎ কেন্দ্র নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্রে অনেকে লোক নিয়োগ নিয়োগ নিচ্ছে এক্ষেত্রে তার চাকরির সুযোগ সুবিধাটা বেশি। আমি বেশি দূর যাব না আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি এখানে এই বিদ্যুৎ কেন্দ্রটি হয়ে অনেক বেকারত্ব দূর হয়েছে, অনেক বেকার ছেলেপেলের চাকরি হয়েছে, আবার বিদ্যুৎ বিদ্যুৎ বিষয়ে আমি কিছু বলতে চাই যে বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করলে এখানে অর্থ উপার্জন হয় আবার বেকারত্ব কাটে স্পাইরা তাপবিদ্যুৎ। তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের উপযোগী হওয়ার পরেও তা কাজে লাগানো যাচ্ছিল না সঞ্চালন লাইনের অভাবে। আমিনবাজার গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন নির্মাণের ফলে জাতীয় grid য়ে,

পরীক্ষামূলক ভাবে জাতীয় grid য়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করছে তারা। আগামী বছরের শুরুতে ভারতের ঝাড়খন্ড থেকে আসবে আমদানি বিদ্যুৎ কেন্দ্রের আটশো মেগাওয়াট বিদ্যুৎ, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হলে গ্যাস ও জ্বালানি তেল নির্ভর বিদ্যুতের ওপর নির্ভরতা অনেকাংশই কমবে। এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক, পায়রা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করতে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বি আই এফ পি সি এল বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে,

উৎপাদন উৎপাদনের, উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে একইভাবে পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত টাওয়ারের মাধ্যমে ঢাকার আমিনবাজার সাব সাব স্টেশনে সংযোগ, হয়েছে জাতীয় grid য়ে যুক্ত হতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। পায়রার উৎপাদিত এক হাজার তিনশো বিশ মেগাওয়াটের মধ্যে জাতীয় grid য়ে, দেওয়া হবে আটশো থেকে এক হাজার মেগাওয়াট বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে চলতি বছর তিন মাস পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন, করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের নয় মাস পর জাতীয় grid য়ে যুক্ত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ চাহিদা পূরণের বাংলাদেশ নেপাল ও ভুটান, জলবিদ্যুৎ তৈরি করে তা আমদানির বিষয় ভাবছে এ ব্যাপারে ভারতের দিক থেকে নমনীয় মনোভাব দেখানো হয়েছে এটি সম্ভব হলে বিদ্যুতের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বিকশিত হবে, লাভবান হবে ঘনিষ্ঠ প্রতিবেশী চারটি দেশ তাছাড়াও অর্থের অনেক যোগান হবে তাছাড়াও এখানে ইপিজেড আছে ইপিজেডে অনেক লোক নিয়োগ করা হয় এখানে, বেকার লোকজন কাজ কাম করে বেকারত্ব দূর হয় এ বিষয়ে আপনি কি মতামত দেন? জি জি জি বর্তমানে চাকরি ক্ষেত্র একটা সোনার হরিণ বললে বলা চলে। চাকরির আহ পিছনে ঘুরতে ঘুরতে অনেক ছেলেই তা হতাশায় উম ভুগতেছে অনেক ছেলে চাকরি পাচ্ছে না একজন ছেলের সম্পূর্ণ শিক্ষিত হয়েও, তার আশানুরূপ চাকরিটা সে পাচ্ছে না আহ চাকরির course করতে করতে কিন্তু অনেক ছেলেই কিন্তু depression এর ভিতরে পড়ে গিয়ে তারা তাদের জীবন শেষের দিকে বা শঙ্কায় যা শেষের দিকে সংখ্যায়,

পড়ে গেছে বললে আমি মনে করি বর্তমান বাজারে আমাদের চাকরির অবস্থাটা খুবই খারাপ বলে আমি মনে করি কারণ অনেকেই চাকরি পাচ্ছে না বলে তার নিজস্ব শিক্ষার যোগ্যতার মূল্যায়নটা সে হারাচ্ছে। বা শিক্ষিত হয়েছে তার education অনুযায়ী বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে কিন্তু তার কাঙ্খিত চাকরি টা পাচ্ছে না বর্তমান সমাজে, আসল কথা আমি মনে করি যে বর্তমানে চাকরির খবর তারা যদি সরে গিয়ে তারা নিজ উদ্যোগে উদ্যোক্তা হতে পারতো তাহলে কিন্তু তারা এই চাকরির বাজারটা আরও, বড় করে তুলতে পারতো বলে আমি মনে করি একজন ছেলে যদি চাকরির পিছনে না দৌড়িয়ে সে যদি ব্যবসা ব্যবসার পিছনে দৌড়ায় বা ছোটখাটো কোন ব্যবসা দিয়ে, ব্যবসা শুরু করে সে আস্তে আস্তে সেখান থেকে কিন্তু অনেক profitable হতে পারবে বা অনেক লাভবান হতে পারে সে নিজেও সেখানে একটা, আহ উম স্থানীয়ভাবে ব্যবসা করতে পারবে plus পাশাপাশি সে আরও দশটা ছেলেকে তার under রে রেখে চাকরি করাতে পারবে বলে আমি মনে করি আসল কথা এই জিনিসটা খুবই একটা, গুরুত্ব একটা বিষয় সরকার আমাদের এই জিনিসটার উপরে আর একটু নজর দিলে কিন্তু বর্তমান ছেলে ছেলের বা ছাত্রছাত্রীরা শিক্ষিত ছেলের শিক্ষিত ছাত্রছাত্রীরা কিন্তু উম উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবে বলে আমি মনে করি আপনি কি মনে করেন? জি জি আমিও ওই একই চিন্তা ভাবনা করতেছি যদি হচ্ছে, ভালো চাকরি বাকরি থাকে তাহলে মানুষজন বেআইনি কাজকম অনেক অনেকেই ছেড়ে দেবে আমি বিশেষ করে একটা আমাদের পার্শ্ববর্তী এলাকার রাজশাহীর কথা বলতেছি। ওখানে চাকরির খুব ভয়াবহ অবস্থা তাই রাজশাহীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার বিকালে মহানগরের বিসিক এলাকায় শাহী ল্যাবরেটরির, কারখানায় এ ঘটনা ঘটে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ শাহী ল্যাবরেটরির,

শব্দ করে ইলেকট্রনিক ভেসেলটি ফেটে যায় সেখান থেকে আগুনের সূত্রপাত এবং তার দ্রুত ছড়িয়ে পড়ে এ সময় ফায়ার সার্ভিসের খবর দেওয়ার পাশাপাশি নিজ নিজস্ব, অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন এদিকে আগুনে কারখানার ভিতরে থাকা, যন্ত্রপাতি AC ওষুধসহ আরো অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে জানান তিনি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিক জানান, দুপুর তিনটার দিকে ফোন এলে আমরা দ্রুত ঘটনার স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই মূলত ইলেকট্রনিক ভে সেলটি থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে, তা বড় আকার ধারণ করে এ থেকে আমরা বুঝতে পারি যে ওখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এটা এটার জন্য অনেকের চাকরি গিয়েছে আবার অনেকের চাকরির ব্যবস্থা হয়েছে।

জি জি আসল কথা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই একটা খারাপ একটা দিক। বলে আমি মনে করি এখানে একটা প্রতিষ্ঠানের অনেকগুলা শ্রমিকের কর্মসংস্থান হয়ে থাকে সে ক্ষেত্রে তাদের কিন্তু কর্মসংস্থানটার একটা ব্যাঘাত।

ঘাটবে যা তার পরিবারের দিক থেকেও কিন্তু অনেকটা ভয়াবহ একটা দিক হয়ে আসবে কারণ হয়ে আসবে কারণ একজন শ্রমিকের উপর নির্ভর করে কিন্তু তার পরিবারের সদস্যরা সে ক্ষেত্রে সে, কর্মচ্যুত হলে কিন্তু তার পরিবারটা কিন্তু অসচ্ছল হয়ে পড়বে বলে আমি মনে করি আর তাছাড়া দেখেন বর্তমানে উম চাকরি ব্যবস্থাটা উম একটা সোনার হরিণের মত। যা চাকরি সহজে পাচ্ছে না বলে কিন্তু বর্তমানে চাকরি বাজার টাও খুবই কম আর এই চাকরির বাজারটা দীর্ঘতম করতবা আরো বড় পরিসরে, করতে বা চাকরি সহজে পাওয়ার জন্য কিন্তু সরকারকে বিভিন্ন উদ্যোগ তৈরি করতে হবে বা বিভিন্ন কর্মসংস্থান এর যোগান দিতে হবে উম যাতে আমাদের দেশের মানুষরা অন্তত বেকারত্বের হাত থেকে,

হয়ে অনেক মানুষ দেশে অনেক মানুষ কাজ করতে পারে বা বেকারত্ব ঘটাতে পারবে বলে আমি মনে করি বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান তৈরি হয়েছে। গার্মেন্টস প্রতিষ্ঠানে বাংলাদেশের, লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ মানুষ চাকরি করতেছে এখানে তাদের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, এটা একটা খুবই ভালো একটা দিক তো, এই এইসব ছোট ছোট দিক বা এইসব বিষয়ের প্রতি সরকার কারো মনোযোগী হতে হবে বলে আমি মনে করি আপনি কি কিছু বলবেন?

নির্দলীয় নিরক্ষে তদারকি সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার, অমল সংস্কারের জনপ্রিয় দাবিটি সিপিবি এবং বামপক্ষীরা আর কেউ উচ্চারণ করছে না গতকাল সিপিবি সিলেট বিভাগীয় সম, সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। সিপিবি মৌলভীবাজারের জেলা কমিটির সভাপতি কমল দেব খন্দকার, দিয়েছি, আপনার কথা আমি খুবই ভালো বুঝতে পেরেছি আপনি বলতে চেয়েছেন যে বর্তমানে যদি উম আর নির্বাচন কমিটি প্রতি কিছু, নির্বাচন কমিটিতে অনেক লোকই চাকরি করতেছে বা অনেক লোকই চাকরির আশায় বসে থাকে আসল কথা এখানে বর্তমান চাকরি বাজারটা কিন্তু অনেক দুর্নীতিতে ভরে গেছে আপনি একটা সরকারি চাকরির জন্য, apply করতে হলে আজকে ঘুষ ছাড়া কোন সরকারি চাকরি হচ্ছে না বলে আমি মনে করি, আপনি একটা যেকোনো একটা post এ সরকারি চাকরির জন্য apply করলেন আপনি পরীক্ষায় ভালো result করলেন, পরীক্ষা সুন্দর ভাবে দিলেন আপনি fitness শারীরিক ভাবে fit আছেন কিন্তু আপনাকে টাকা টাকার বিনিময়ে চাকরি করতে হবে আপনাকে বিভিন্ন টাকার offer দিবে ওরা টাকা দিতে পারলে আপনার চাকরি হবে হবে না, এটা এক ধরনের দুর্নীতির শিকার হচ্ছে কিন্তু এই দুর্নীতিটাকে সরকারকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে যেন আহ যোগ্যতা অনুযায়ী প্রতিটা ছাত্রছাত্রী বা শিক্ষিত প্রতি, লোকই যেনো চাকরি পায় এবং তাদের চাকরির জন্য extra কোনো ভোগান্তির শিকার যেন হতে না হয় এক্ষেত্রে সরকারের যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি। তাছাড়াও দেখেন, বর্তমান চাকরির বাজারটা সংকীর্ণ হওয়ার প্রধানত কারণ হচ্ছে ঘুষ আর দ্বিতীয়টা কারণ হচ্ছে যে স্বজনপ্রীতি। এই যে আমি একটা কোন একটা প্রতিষ্ঠানে আছি যে আমি আমার আত্মীয়স্বজন আমার এলাকাবাসী, যারা আছে বা আত্মীয়স্বজন যারা আছে আমরা তাদেরকে টেনে নিচ্ছি সেই ক্ষেত্রে সে যোগ্যতা সম্পন্ন লোকটা কিন্তু চাকরি বাজারে পাওয়া যাচ্ছে না বলে আমি মনে করি। আসল কথা যোগ্যতা সম্পন্ন মানুষ যদি কোনো, একটা চেয়ারে ধরেন আপনি আপনার যোগ্যতা ছাড়াই বসে পড়লেন কিন্তু সেই চেয়ারটা মূল্যায়ন করা হবে না সে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এবং দুর্নীতি করবে ঐখানে গিয়ে, কিন্তু যখন আপনি, একটা কাজের জন্য তার সেখানে তার অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি সম্পন্ন লোক নিয়োগ করবে কিন্তু সে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সে তার কাজগুলো করবে বলে আমি মনে করি।

বিবেচনা করব বা যেই পাবে সেই তার ভালোটাই সবসময় বিবেচনা করবে বলে আমি মনে করি, আসল কথা হচ্ছে যে আশানুরূপ চাকরি পাওয়ার ইচ্ছা সবারই থাকে প্রতিটা ছাত্র বা ছাত্রী এই ধরনের এই ধরনের, ইচ্ছা থাকে বলে আমি মনে করি যাইহোক শামীম সাহেব আপনার সাথে কিন্তু কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কথা বলেছেন এবং, খুবই যুক্তিসহ কথা বলেছেন বলে আমি মনে করি অনেক সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ,

হ্যাঁ হ্যাঁ ওইটার জন্যই তো তখন থেকে বলছি তোদের fast কাজ কর

application টি আবার জমা দিতে হলো আমাকে কিসের জন্য মানে গিয়েছিলিস কিছু project ছিল নাকি আর বল কালকে result বেরোলে

আচ্ছা নতুন করে exam দিতে হবে না কিছু নতুন করে exam দিতে হবে না

তাদের সাথে আছি আমি মানে তাদের সাথে ভালো সম্পর্ক আছে কথা হয় সবই ঠিক আছে কিন্তু আমি union এর কোনো কিছু তে নেই union এর সাথে পাচ্ছে থাকিনা দেখ union এ তিন চার জন আছে আচ্ছা যারা মানে আমার ভালো সম্পর্কে ভালো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে ওই দেখ ওদের যে TMCP যে করে

নিজেদেরই মধ্যে তিনটে আলাদা আলাদা party আছে তাদের ভালো সম্পক আছে হ্যাঁ

এখন college কি রকম ব্যাপার হয়েছে জানিস্ union যারা আছে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে হ্যাঁ হবে হয়তো তাহলে ওই আছে অভিষেক আচ্ছা পলাশ দা বলছি তোমাদের ঘরে আজকে এ লাগিয়ে গেছে connection করে গেছে wi-fi এর কজনের ছিল ও মানে technician চার জন ছিল ও কিছু অভিষেক দা আগেও ছিলনা হম আচ্ছা মানে দুজন কাজ করছিলো একজন id setup করছিলো এখন তো GS change হবে না কারণ তো GS change হওয়ার কারণ হচ্ছে একখন তো college এ ভোটার হয়নি এই তো তোমার হুম হুম একটা প্লেট চার জন এসেছিলো ABC evidence ছিল দুজন camera operator যেখানে ছিল সেখানে ছিল একজন আর যে id address setup করে দিয়ে গেলো সেখানে ছিল একজন একজন id setup দুজন technician operator আর একজন operator হুম আহ ওটা আমি চারশো বাহাতুর টাকার করেছি মানে ওটা পঞ্চাশ Mbps বোলো

আচ্ছা তোর কিন্তু একটা জিনিস ভালো হলো কি বলতো hello হুম তোর ছিল হচ্ছে তোর common লাইন এ লাইন দেওয়া ছিল আমি যখন লাইন দিচ্ছিলাম দেখছিলাম তোর common লাইন এ দেয়া ছিল main তোর common লাইন এ লাইন টাকে বাদ দিয়ে তোর আমাদের ওটা blue লাইন এ ছিল blue লাইন টা আমি জানতমনা এটা orange আর একটা কি color আছে brown blue orange green এই তিন টি colour বলছি তুমি কি wi-fi এ তোমার laptop টা connect করেছো নাকি internet এ হুম এটা blue তার এর সঙ্গে ছিল আগে সাদা তার ছিল blue তার এ supply দিতো বললো সাদা তার এ গুড্ডুর computer এ দিয়ে দেব তাই না গুড্ডু বল না না wi-fi connect করে দিয়েছি দাদা কে ফোন করে ছিলাম দাদা বললো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আর দেখুন যে jack টা দিয়েছে add করে দিবি তো

সব plan মাটি হ্যাঁ ওটাই কাজে বল আচ্ছা আমি তো যায়নি আমার মামার বাড়িতে যেতে বলেছিল আমি তো আমাদের হাওড়ার রথ committee থেকে যে টা ছারে আমি plan করেছিলাম যাবো বলে বোলো হ্যাঁ মানে মা আর বৌদি আছে দাদা চলে যায় অফিস এ বাবা আর আমি বাড়ি আছি গুড্ডু বাইরে বলছি এ তোর তোর system টাই আমার এক ম্যাশ পর্যন্ত কাজ হয়েছে অসুবিধা নেই তো ও আচ্ছা ঠিক আছে বলছি তোর family কে নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা হুম বেলতলা জিয়ারমোন টা কোন টা হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আমিও একটু কাজ এর দিকে আছি আমার urgent কোনো কাজ যদি সেরকম হয় ঠিক আছে দেখা যাবে দাঁড়া একটু দুদিন ঠিক আছে এরকম কি বলতো আমিও তো ওটাই মাথা মারছি যে একটা কোথাও থেকে যদি একটা salary ভালোমতো ঠিক ঠাক পাই সালা আমিও সেরকম হলে কিছু ল্যাপটপ ফ্যাপটপ কিনে তুইও কিনে নিতে পারবি বুঝতে পারলিত ঠিক আছে দেখা যাক না হ্যাঁ প্রথমেই কি কেউ দেখিয়ে দেবে নাকি প্রথম থেকে নিজে করতে হবে আমি তো ভাবছি বেলতলা জিম এ join করবো আরে বেলতলার উল্টো দিকে যে জিম তা আছে আচ্ছা হ্যাঁ এখানে যেটা ভর্তি আমি শুনলাম সেটা চোদ্দশো টাকা শোনোনা ওই অঙ্কিতা কে চেনতো ও অঙ্কিতা ওখানে জিম এ যায় না female আছে female আছে মাঝে মাঝে প্রেম করবে আচ্ছা আচ্ছা দীপিকা এন্টার প্রাইজে এ যাদের বাইক এ আছে ও আমি তো চিনি আরে বাপরে এদের চেনো তুমি বোলো এখানে যারা আসে normally প্রেম করলে ড্রিংক করলে এরম টুকটাক আসে করিয়ে দেবে হুম

হ্যাঁ অঙ্কিতা ওখানে জিম এ যায় তার পরে আর একজন কে দেখি লিপিকা দীপিকা এই দীপিকা আর লিপিকা দুই বোন এখানে জিম করে একদম একদম হুম ওরা দুজনই এখানে জিম করে hello বলছি পলাশ হুম বলছি নটা না দশটা call আছে ওটা কি করে বুঝলি তুই যে দশটা call আছে এরকম

একটা একটা করে complete হচ্ছে আর এক একটা করে বলছে বুঝতে পেরেছো ও আচ্ছা ঠিক আছে পলাশ দা বলছি মন্দির এ কবে পূজা যেন